আর তুমি, বাড়িতে গেছো? এইতো সেই শুক্রবারে ঘুরে আসলাম মানে আমিতো tour এর ওপরে আছি বুধ শুক্রবাড়ে গেলাম চারিদিকে প্রচুর ভিড়। হ্যাঁ এখন তো আরও এখন হ্যাঁ season টা তো আরও picnic এরই।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

হ্যাঁ ওখানে যে এ অতসব picnic spot এই? কার সাথে গেছিলা চামেলির সাথে নাকি? হ্যাঁ চামেলির সাথেই কার সাথে যাবোরে ভাই? না friends দের সাথে যেতে পারো তাই বলতেছি না friend circle আর কোনো যে, সবার admission তো যে যার মতো শেষে যে আরকি। যাক তুমি ভালো করছো result এর আগে একটা ভালো করে tour দিয়ে আসছো result এর পরেতো tour আর এরকম হবে না ধুস আমাদের এইযে শুক্রবারে, আমাদের পুরে tour আছে ঠিক আছে programme planning সব করে রাখছে শুক্রবারে যাবে সবাই আমিতো tension এ আছি result যদি খারাপ হয়ে যায়, তো তাহলে তো কথা শুনতে শুনতে শেষ

হ্যাঁ এই শুক্রবারে। জাও ওখানেও ভালো জায়গা স্বপ্নপুরিতে। জাইনাই আমি কখনো মানে রংপুরের এই side টা tour দেওয়া হয়নি এখন দুইটা আছে স্বপ্নপুরি আর আগে পড়ে then তোমার ভিন্ন জগৎ পড়ে কোনটাতে যাবা? আগে স্বপ্নপুরি যাই তারপরে অইদিকে যাওয়ার চিন্তাভাবনা, আহ যেয়ে দুই জায়গাটা কেম্নে ঘুরবা এক দিনে একটা ঘুরতে ভালো করে ঘুরতে একদিনে একটা লাগবেই সময়।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 আগে result হোক আমি তো বলছি result খারাপ হলে আমি যাবনা কারোর সাথে। কারন গেলেই সবাই কথা শুনাবে বাবা,

খালি কী করতাছে? হুম। গেছিলা? তো মেলা অনেক পুজো দিয়ে প্রায় শুনলাম উনতিরিশ রকম প্রজাতির গাছ ফুলের গাছ লাগাইছে। হ্যাঁ ওই ফুলই দেখতে গেছিলাম হুম।

পাঁচটার বিশ পর্যন্ত time তারপরে বের করে দেয় সবাই কে হুম শুধুমাত্র ইদের, ইদের season ইদের সময়টা পাঁচটা বিশে ঢুকতে দেয়। একদিনকে আমার আম্মুর সাথে ঘুরতে যায়ে ওরকম ঢুকতে দায় নাই। পরে আম্মুকে আমি সেদিন স্টেশনে মেলা হচ্ছিলো ইদের সময় তো ইদের একদিন পরে না কি দুদিন পরে যেন তারপরে আবার ওখান থেকে ঘুরায় নিয়ে এসছি আর যে আম্মু আমারে খোটা দেয় যে আমি, ঘুরতে যাওয়ার নাম করে স্টেশন থেকে ঘুরায় নিয়ে এসছি বলে এটা কি তোর আমি বলতেছি না আম্মু ঢুকতে দেয় নাই আমি কী করবো? মানে আগেই খবর পাইলাম যে যেয়ে আর লাভ নেই ঢুকতে দিচ্ছে না মানে সাড়ে পাঁচটা already বেজে গেছে। ওটা তো rules আছেই হুম। আগে ticket কম ছিলো এখন তো কয় টাকা বিশ টাকা করে নেয় এখন হুম। বঙ্গজ্বলে নাকি কিছুদিন থেকে ticket পনেরো টাকা দিয়ে বিক্রি করা শুরু করে দিছে

তাই শুনলাম আমি যাইনাই তো। কীসব বলতেছে পনেরো টাকা করে নাকি বিক্রি?

যে কী আর করবে করুক দুর্নীতি করে খাবে সরকার আর খাওয়ার কোনো আর, জায়গা নেই আর কত নিবে আর একটা মায়ের ওরজন্য একটা জায়গা দেখবো ওদের ভাড়া মানে কি বলবো টাকা দিয়ে দেখা লাগছে আমাদের। আমার তো মনেহয় এটা সবার জন্যই এটা উন্মুক্তই এটা যে আলাদা করে TAX বসাইছে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

হম এই তারপর তো তুমি কোন কোন জায়গায় tour দিছো? দূরে কোথাও গেছো কী? হ্যাঁ কতো জায়গায় গেছি আমি অনেক জায়গায় ঘুরা ঘুরির তো আমি আমার মানে কাজই এগুলা।

দূরে কোথাও যাওয়া যায়না তাও শুনি একটু আমি যাই নাই আমি শুনি তোমার থেকেই শুনি। এতে গেছিলা? কি গোয়াঘাটা? না না ওই দিকে যাওয়া হয়নি।

আরে না বয়েস হয়েছে অতো দূর যাওয়া, কোথায় কোথায় tour দিছো? আপনারটা বলেন। আমারটা আমি আমাদের এখানে কি অবস্থা মানে আমাদের ওই রংপুরি, স্বপ্নপুরি বিনোজগৎ তারপরে যে নগর, ওইখানে ওইতো ইস্কুল থেকে নিয়ে গেছে? ইস্কুল থেকে বাসা থেকেও গেছি। এইতো এইগুলোই তো এইগুলোর ভেতোরেই আর নাটরে যে কটা আছে নাটরের ভেতোরেই

হুম ওটাই। যা আছে ওগুলোই দিচ্ছি ওগুলোই দেখতে দূর দূর থেকে মানুষ আসে আমরা কেন বাসা থেকে দেখবোনা ওইজন্য দেখতে যাই। তারপর চুপ কেনো কিছু বলো কাশি কে কাশতেছে?

ও।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 ও আশেপাশেই?

তো

এখন বর্তমানে একটা পলিশ থেকে শুরু করে সবাই, ঝামেলা মানে সব জায়গায় পুলিশ তাই ঘুস সব জায়গায় ঘুস দাও টাকা নাও আর না হয় দেখা যাবে মামা আছে খালু আছে চাচা আছে কার, হুম তুমি কথা শুনতে পাচ্ছো আমার? হ্যাঁ শুনতে পাচ্ছি না আমি ভাবলাম আগের মতো হলো নাকি সমস্যা নাই আগের মতো হলেও ওই চোদ্দ মিনিট হলেই cut আমাদের কেউ চাকরি করা ভালো পড়া লেখা করার পরে চাপে একটা যেন আমাদের হয়ে যাচ্ছে। এখন কেউ নাইও ভালো ভালো পদে যে, help করবে আমাদের ওই রাজনীতির কবলে পড়ব দুর্নীতির কবলে পড়ে যাবো। দেশে এতো এতো বড় বড় সব কাজ কাম হচ্ছে কিন্তু সাধারন জনগন যদি কিছু একটা করেন তাহলে ওটারই সমস্যা। তো এই নেতারা এতসব কিছু করতেছে, হুম। কিছু করার নেই আমাদের। শুধু আমরা দেখি না হলে তো ব্যাস। Aunty কী আসতেছে? তোমার room এ aunty নাকি?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 কুসুম? হ্যাঁ শুনতে পাচ্ছি। বাবা ভয় লাগায় দিতেছো কেন তুমি ভাই? মনে হইতিছে কা,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 না আমাদের ওটা টাকা আসবে এই দুই QC করতে পাঠাইছে তুমি, আমি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 হ্যাঁ পাইছি তো আমিও পাইছি চারশো টাকা করে, আধা ঘন্টা, এক ঘন্টা করছিলাম না এক ঘন্টা হয়নি আধা ঘন্টা হয়েছিলো আধা ঘন্টার টা পাইছি।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

হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যা

কি হয়েছিলো? হ্যাঁ, হ্যাঁ।

কালপল ভালো নয়ই, কালপল তুই খাবেনা। কালপল টা

কে বন্ধু কে কে? নামটা কি? ভালো নয়, সম্মান কর।

কি ছিলো বলো doctor কে doctor, doctor এর নামটা কি? কেম কি কি কি কি বলছি~ কি বলছিলো? রবি রাঞ্জন জা।

কে? না না না, আমি~ আমি তোমাক, থাকবে না বাবা। hospital এ, হাসপাতালে থাকবে না।

VISA টা কত লেগেছে?

তুই vaccine টা নিয়ে নে, তুই , corona, dengue vaccine টা নিয়ে নিয়েছিস? না।

ও covishield, Covishield ই নিয়ে নিবে। তুই নিয়ে নে, dengue injection আছে। dengue, chicken pox নিতে হবে।

Hello আসালাম ওয়ালিকুম। ওয়ালিকুম আসালাম আলহামদুলিল্লা, কেমন আছো কি এইতো আলহামদুলিল্লা মোটামটি সময় কাটতেছে তো তোমার কী অবস্থা তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লা ভালো আবার, আবার খারাপও কারন তুমি তো জানো এখন দেশের যা পরিস্থিতি, বর্তমানে দেশের যে পরিস্থিতি তো দেশের টেকাই অনেক আহ মানে সমস্যার মধ্যে দাড়িয়েছে, অবস্থায় গিয়েছে আমাদের, দেশের যে মানে যেমন দুর্নীতি তেমন রাজনীতির, অপব্যাবহার তো রাজনীতির অপব্যাবহার সম্পর্কে তোমার কি কেমন ধারনা একটু বলোতো আমাকে? হ্যাঁ অবশ্যই তোমার সঙ্গে এ বিষয়ে আমিও কথা বলতে চাচ্ছিলাম তো এজন্য যাইহোক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 এই দুইটা বিষয় কিন্তু একে অপরের সঙ্গে সম্পৃক্ততা আছে, তো এই বিষয়ে দুইটা দেখা যাচ্ছে চলে না এরকম আরকি।

যে হচ্ছে বর্তমানে তোমাদের এলাকায় যদি কোনো project বা সরকারি কোনো অনুদান বা দেখা যাচ্ছে এরকম কোনো কিছু আসে বা দেখা যাচ্ছে রাস্তার কারনে এধরনের কোনো কিছু আসে তাহলে দেখবা যে সেইখানে, উম hundred percent কিন্তু কাজ হচ্ছে না তো এটার কারন টা কী এটা একটা point হিসাবে ধরে চলে রাজনীতির অপব্যাবহারের মধ্যে আহ কারন একটা যখন তোমার স্থানীয় chair man বা Mayor আরকি আহ যখন মনে করো suppose একটা রাস্তার কাজ পেলো তো কাজটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে তার মনে করো যে একটা রাস্তার কাজের tender budget হলো দেখা যাচ্ছে দুই কোটি টাকা,

already মনে করো যে এ কাজের thirty percent টাকা ওর pocket এ ও রেখে দিলো এভাবে দেখা যাচ্ছে যে সে এই কাজটা নিলো, আর একটা contractor এর contractor দেখা যাচ্ছে যে এই কাজটা করতে গিয়ে সে আবার ওখান থেকে twenty percent নিল তো দেখা যাচ্ছে রাস্তার কাজটা আহ মানে দুই নাম্বারি হয়ে গেলো একেবারে এখানে দুর্নীতির একটা,

চরম ধরনের দুর্নীতি বলো আসলে এটা যে কেউ তো করতে পারবে না এই কাজ গুলা যতটুকু রাস্তার কাজ হওয়ার কোথা ছিলো তার থেকে মানে দ্বিগুণ পরিমান কম হচ্ছে যার কারনে রাস্তা টা মানে বেশিদিন,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

তো দেখা যাচ্ছে যে এখানে দুর্নীতির সঙ্গে যুক্ত কে আর রাজনৈতিক মানে power এরকম কোনোকিছু না থাকলে দেখা যাচ্ছে সেখানে এই কাজটা কিন্তু হতোনা তো এটাও রাজনীতির অপব্যাবহার হিসেবে পরিলক্ষিত হচ্ছে,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 আহ তো তারপরে যে তার আমলা মন্ত্রি তন্ত্র যেগুলা আছে,

দেখা যাচ্ছে সে তার মানে ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক বা বিভিন্ন বা চাপের কারনে আহ সেখানে সে fifty percent টাকা খেয়ে নিলো, কোনো budget এর আরকি তারপরে এরপর step by step step by step ছোটো করে দেখা যাচ্ছে যে আহ কাজগুলো সঠিক ভাবে হচ্ছে না তো এগুলা কিসের জন্য, এগুলা দুর্নীতির কারনে হচ্ছে বা নিজের, তো যে বিষয়টা থাকে আরকি তার ভুলের কারনে হচ্ছে এরকম আরকি তো আর এগুলো কখন সম্ভব যখন দেখা যাচ্ছে যে আহ সে কোনো একটা powerful ভাবে বা রাজনৈতিকভাবে এইযে যে,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 তো এই বিষয় গোল আমাদের কে অবগ্যাত থাকতে হবে এই বিষয় গুলো আমাদের next প্রজন্ম কে অবগত করার মানে অবগত করতে হবে কথায় কেউ যেন তারা আহ এই বিষয় গুলো থেকে, নিজেকে আ~আগে থেকে প্রস্তুত করে গড়ে তুলতে পারে তো তুমি এই বিষয় গুলো নিয়ে কী ভাবছো? তো এখন মানে এই রাজনীতির বিষয়ে যখন, বললাম রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন bulkey school college যেগুলো থেকে আমরা অধিকাংশই দেখতে পাই যে মানে বেশিরভাগ এ~এই রাজনীতিটা, প্রভাব ফেলে হচ্ছে আমাদের মতো মানে ছাত্র, ছাত্র তারপরে যেগুলো তরুন সমাজের যেসব মানে সামনে ভবিষ্যৎের হাল গুলো ধরবে যারা তাদের জীবনে বেশি প্রভাব ফেলে।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 বাকি সবাই চলতে থাকে এবং সেই দলের leader দেখা যায় যে কোনো না কোনো একটা রাজনীতি political একটি দলের সাথে জড়িত থাকে তো সেই দলের অপব্যাবহার এবং যার জন্যে,

কোনো জায়গায় বিভিন্নভাবে এই ifteasing বিশেষ করে ifteasing এর শিকার হয়ে থাকে এই এই school এর নেতা থাকে তারপরে তাদের দলনেতা থাকে,

politics এর এই কারনেই তারা বেশি জড়িত হয়ে থাকে এই নেতা তারপরে বড় বড় যারা মন্ত্রি থাকে তাদের কারনেই তার এই সাহস গুলা পেয়ে থাকে। তো political এর এই এই কারন গুলায় বেশিরভাগ দেখা যায় যে school college এ ঘটে থাকে তো এই ব্যাপারে তুমি কিছু একটু মানে বিশ্লেষণ ভাবে একটু বলে দাও যে যার কারনে, যেটা মানে নির্মূল করা যায় এরকম একটি,

হ্যাঁ অবশ্যই আসলে একটা দেশের কিন্তু পরিচালনার জন্য মানে দেশের যে প্রধান গুলো থাকে তাদেরকে আমরা মুখ্য হিসাবে বিবেচনা করে থাকি, আর আমাদের দেশের যে আমি সাধারনত বাংলাদেশের কথাই বলি আমাদের দেশের যে তুমি যে point টার ওপরে বললে আরকি তো সেই point এর ওপর বলতে গেলে যে আমাদের দেশের সরকার প্রধান যারা আছে

আহ আমাদের যে মানে মৌলিক অধিকার গুলো গনতান্ত্রের যে মৌলিক অধিকার যেমন আহ ভোত অধিকার ব্যাগ স্বাধীনতা এই দুইটা জিনিস কিন্তু রহন করে নিয়েছে তারা। তো এগুলোর বিষয় গুলো যদি আমরা বিবেচনা করি তো দেখা যাচ্ছে তারা এক না এক তন্ত্র মানে আহ শাসন শোষণ এগুলা চালাচ্ছে আরকি আমাদের শোষণ করতেছে। আবার মানে তারা এরকমভাবে মানে যে মানে অতীতে যেরকম রাজার আমলে আমরা শুনেছি বা বিভিন্ন বই এ পড়ে দেখেছি যে রাজারা যেমন তাদের রাজ্য পরিচালনা করতো তো ঠিক তেমনি আমাদের, দেশের মানে দেশের যে প্রধান আরকি আহ সে মনে করে যে আমি রাজা আর আমার এটা রাজত্ব তো আহ সেভাবে পরিচালনা করে থাকে তো দেখা যাচ্ছে যে,

বা বর্তমান সরকার প্রধান যে দুর্নীতি ভাবে মানে দুর্নীতির ভাবে আহ মানে টিকে আছে তার গদিটাকে রেখেছে তো দেখা যাচ্ছে তার মন্ত্রি আমলা তন্ত্র বা সকলেই আহ চিন্তা ভাবনা করবে যে তারাও সবাই কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত তো তারা তো কখনো ভালো হতে পারবে না। তো এ সকল কারনে যোগ্য বেক্তির জন্য এরা যোগ্য স্থানে বসতে পারছে না আহ যেমন আমাদের, ক্রীড়া আর অঙ্গনের কথাই বলি ক্রীড়া কে অঙ্গনে দেখতে গেলে দেখা যাচ্ছে যে ক্রীড়ার প্রধান আছে আরকি সহপতি আহ সভাপতি,